এটা একটা লাইব্রেরি মনে হচ্ছে এটার নাম অর্চনা পুস্তকালই মাইকেল মধু সুদুন দত্ত যেটা মেদিনীপুরে এবং ভেতরে একজন লোক দেখা যাচ্ছে হয়তোবা তিনি কোনো কিছু কেনার জন্য ভেতরে ঢুকেছেন।

পুতুল আছে জামাকাপড় পোড়ানো বাচাদেরও আছে এবং উম মার্কেট সব শুধু জামাকাপড়ি আর কিছু না ।

এটা এটা দোকান বা রেস্টুডেন্ট রেস্টুডেন্ট টাইপ -এর কিছু অ বাড়িতে কিনা সেটা আমি একচুয়ালী বুজতে পারছি না তবে কফি বানানোর সরঞ্জাম আছে এখানে। এবং অ লাইফবই এর--

আর প্রচুর জ্যাম আছে সব গাড়ি গুলো দাঁড়িয়ে আছে তার মধ্যে বাইক আছে অটো আছে।

একচুয়ালী প্রদীপের ভেতরে ক্যান্ডেল ধরানো মোমবাতি জ্বালানো ধূপকাঠি জ্বালানো আছে এবং রাতের অন্ধকারে আ জ্বলছে ইটা মিটি মিটি করে।

এটা আমার কাছে-এ বিয়ে বাড়ি মনে হচ্ছে বা লজ -ও হতে পারে।

কোনো একটি অনুষ্ঠান আ যেখানে যে-এ খানে-এ বাড়িটা লাইটিং দিয়ে সাজানো এবং গেট -টা ফুল দিয়ে সাজানো এবং অনেক আলো।

ফুয়ারা আছে এবং ভেতরে একটা মূর্তি আছে ফুল গাছ আছে।

এখানে তো একটা পোস্ট অফিস উম যেখানে ডাকঘর আর যাইহোক--

এ হলুদ কালার এর গেঞ্জি পরা দুটো বাচ্চা আছে একজন মহিলা আছে।

ছোট একদম মিনি লরি বললে চলে পিক উপ বললে চলে পেছনটা ফাঁকা তিন চাকার গাড়ি দুটো গাড়ি দাঁড় করানো আছে।